মাক্স পরে চশমা পরে হাত বেঁকিয়ে নীল কালার -এর গেঞ্জি পরে--

পার্ক পার্ক -এ একটা বসার সিট আছে |

এটা একটি অফিস একটি ফ্যান আছে একটি ঘড়ি আছে একটি বেলুন আছে |

ছোটো ছোটো গাছ বড় বড় গাছ গাছগুলো ছাঁটে সুন --

একটি নদী নদীতে দেখা যাচ্ছে এ কিছুটা উঁচুতে পাহাড় আছে |

একটা সাদা বাড়ি আছে এদিকে সামনে দুটো ছেলে দাঁড়িয়ে আছে একটা ছেলের হাতে ব্যাগ আছে।

আর ওদিক দিয়ে আকাশে সা সাদার মধ্যে আকাশে আকাশী কালার -এর অ্যাশ কালার -এর আকাশ |